এই বাস -এর মাধ্যমে আমরা অনেক বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে পারি অনেক দূরে দূরে যেতে পারি।

স্টেডিয়াম এ খেলা হয় একসময় এখানে ফুটবল ও খেলা হয়ে থাক--

এতে কোন সাইড এফেক্ট হয় না এবং এর কোয়ালিটি সম্পূর্ --

খুব দ্রুত পৌঁছানোর জন্য গাড়ি ব্যব--

হিসাবে ও বেসরকারি হিসাবে দুটোতেই পরিচিত।

যারা বহুদূর থেকে সেই কলেজ -এ একটা সত্যিকারের একটা কলেজ -এ পড়তে যায়--

বা ইস্কুল -এ যায় সেই জন্য ইস্কুল বাস থাকে। ইস্কুল বাস --